এখানে অনেকগুলি ব্যাটারি দোকানটি অনেকগুলি সার্টিফিকেট দেখতে পাচ্ছি।

গাড়ি দেখতে পাচ্ছি এখানে যে রাস্তাটি যেতে সাইড -এ সাইড -এ ছোটো ছোটো করে অনেকগুলি গাছ লাগানো আছে।

একটি ছোট টায়ার আছে এখানে আমরা তিনটি টব দেখতে পাচ্ছি যেগুলোর উপর ছোট ছোট গাছ লাগানো আছে সেই টব গুলির কালার হচ্ছে লাল।

এখানে আমরা চারজনকে দেখতে পাচ্ছি যার মধ্যে একজন সবুজ রঙের সোয়েটার পরে আছে একজন লাল রঙের সোয়েটার পরে আছে একজন মহিলা যিনি লাল রঙের শাড়ি পরে--